ইয়ার সাইড -এ অনেক অনেক ছোটো ছোটো বাঁশ গাছ ও রাখা আছে।

এই চিত্রটি একটা কোভিড ব্লক -এর বটে। এখানে কোভিড ব্লক -এর টু লিখা আছে।

যেথায় তিনটে ছেলে এখানে মাছ ধরতে আসেছে ।

ইহার আগুতে তিনটা পাহাড় আছে ।পাহাড়টোতে জমির গাছটাছ আছে ।

টোটো কোম্পানির -র বটে। এখানে রং বেরঙের টোটো গাড়ি রাখা আছে।

চিত্রটা একটা মোড়ের বটে ।

এখানে মাদার টেরেসা একটা ছেলাকে কোলে নিয়ে ইহার মূর্তি এখানে দাঁড়ায় আছে ।

এখানে বড়ো পারা এল. ই. ডি. ।